এখানে স্টেট ব্যাংক এর একটি এ.টি.এম. রয়েছে এখানে আমুল এর একটি আইসক্রিম এর দোকান রয়েছে সাথেসাথে মুদীখানার দোকান রয়েছে ।একটা লিঙ্ক করার জায়গা রয়েছে এই জায়গাটিতে ভীষণভাবে--

এটা টোটা রাখার একটি ছোট্ট জায়গা এখানে খুব দিনের বেলা তো সবসময় ভাড়া পাওয়া যায় না তখনই খুব অল্প সময়ের জন্য এখানে টোটাটা রাখা হয় এবং ঠিক টাইম -এ আবার টোটো নিয়ে বেরিয়ে পড়ে যখন যার ভাড়া আসে--